'' রাইটার্স বিল্ডিং দেখা যাচ্ছে-এ এবং রাস্তায় একটি হলুদ ট্যাক্সি একটি সাদা-- ''

একটি লেক রয়েছে লেকের চারিদিক গাছ দিয়ে ঘেরা লেকে বোটিং করার জন্য বেশ কিছু বোট রয়েছে--

ফিতে দিয়ে ডিজাইন করা রয়েছে পেছনে বেশ কিছু নারকোল গাছ দেখা যাচ্ছে এবং একটি সবুজ রঙের অটো দেখা যাচ্ছে।

মূর্তিটি সোনালি রঙের আর নীচে টেন্ট টি সাদা রঙের ।